এই ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি রেস্টুরেন্ট এর ছবি।

কিছু বাইক ই স্ট্যান্ড করা আছে। পাশে সাদা রঙের বিল্ডিং আছে।

পোস্ট অফিস -এর ছবি। এখানে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র লেখা আছে।

ট্রেনের জানালা দিয়ে একজন ব্যাক্তিকে দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি রাস্তা দেখা যাচ্ছে।